তার মধ্যে জলও দেখা যাচ্ছে মাঝখান দিয়ে আল গেছে আলের ধারে গাছে ও দেখা যাচ্ছে।

এটি একটি জঙ্গলের ছবি দেখা যাচ্ছে জঙ্গলে বিভিন্ন ধরণে গাছ গাছালি তে ভর্তি সেখান থেকে ঝর্ণার জল বয়ে আসছে।

এখানে একটি স্টেজ স্টেজ টি বেলুন দিয়ে সাজানো রয়েছে বেলুন গুলি সাদা বেগুনি ও গোলাপি কালার এর এবং কাছে।

মুখে মাস্ক বেনুনি করা চুল সে বেরিয়ে আসতেছে ছবিটি দেখতে খুব সুন্দর লাগছে এই দৃশ্যে ।